তো একধারে একটি বাস রয়েছে তার পিছনে একটি সাইকেলও রয়েছে।

অনেকগুলি ছাত্রছাত্রী মর্নিং অ্যাসেম্বলি করিতেসে এবং তাহাদের--

এবং তাহাদের হাতগুলো উপরের দিকে।

এই তেরোজন লোকের পিছনে আরেকজন লোক দাঁড়িয়ে আছে।

পাশাপাশি দুটি দুকান রয়েসে একটি দুকানের মধ্যে অনেকগুলি ফ্যান ।

একটি চেয়ারও রাখা আছে একটি দুকানের মইধ্যে।

দোকানে হাল দাঁড়িয়ে আছে।

পাথরের গুহার মতো জায়গার সামনে একজন লুক --

এখানে একটি দোকান দেখা যাছ--

মোবাইল নাইন এইট ফাইভ ফোর সেভেন জিরো নাইন ফাইভ টু থ্রি ।

এখানে একটি ঔষধের দুকানের মধ্যে--

এখানে একটি বড় বিল্ডিং দেখা যায়।

আরো এর মইধ্যে লেখা আছে সিয়াম স্টিল ।

দোকানের মইধ্যে অনেকগুলো ফ্রিজ রাখা আসে আরও অনেক ধরনের ইলেকট্রিক সামগ্রী রাখাও আছে।

তাছাড়া অনেকজন লুক ও রাস্তায় দাঁড়িয়ে আছে।

মেরামতের জন্য চিহ্নিত অংশগুলিসহ দুজন শ্রমিক গাড়িটির যত্ন নিচ্ছেন।